আ একটা লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে বাইরে কাঁচের দে- দেয়াল দেখা যাচ্ছে সামনে গোলাপি রঙের দেওয়াল দেখা যাচ্ছে।

এটা একটা বড় বিল্ডিং -এর বিল্ডিং -এর ছবি দেখা যাচ্ছে। সে--

গাছ দেখা যাচ্ছে দূরেও গাছ দেখা যাচ্ছে। সামনে অনেক বড় ফাঁকা মাটির মাঠ দেখা যাচ্ছে। গাছ ছোট ছোট গাছ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে।

দূরে আকাশ দেখা যাচ্ছে কুয়াশা দেখা যাচ্ছে নিচে অনেক ছোট ছোট গাছের মতন দেখা যাচ্ছে বড় ফাঁকা জমির মতন দেখা যাচ্ছে।

জলের মতন দেখা যাচ্ছে সামনে অনেক বড় পাঁচিল দেখা যাচ্ছে সেও ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে পাথর দেখা যাচ্ছে ।

সে সামনে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে অলিভ অ্যালোভেরা গাছ দেখা যাচ্ছে রোদ দেখা যাচ্ছে।

অনেক বড় একটা গেট দেখা যাচ্ছে সেই গেট এর মধ্যে থেকে তিনজন ভদ্রলোক ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে দেখা যাচ্ছে একটা ছোট ছোট--

যেখানে একটা ভদ্রলোক সাথে তিনটে ভদ্রলোককে নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে একটা ভদ্রলোক রিকশা নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বাইক দেখা যাচ্ছে।

দুটো সামনের দুটো পাশের থাম্বা দেখা যাচ্ছে দরজা দেখা যাচ্ছে ফুলের বুকে দেখা যাচ্ছে সাজানো আছে খুব সুন্দর দেখা যাচ্ছে সা--

সামনে বয়া গোলাপি সাদা রঙের আব অ্যা লোহার গেট দেখা যাচ্ছে।

আর-র দুটো লাইট জ্বলছে দেখা যাচ্ছে সামনে একটা টেম্পুর শেষের অংশটা দেখা যাচ্ছে-এ এই অনেক কিছু হেলমেট দেখা যাচ্ছে অনেক আলো দেখা যাচ্ছে।

সামনে একটা লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলো গাছ দেখা যাচ্ছে অনেকগুলো মেশিন দেখা যাচ্ছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে একটা সামনে দিয়ে একটা রাস্তা চওড়া দেখা যাচ্ছে।

এটা একটা মানুষকে দেখা যাচ্ছে কতগুলো পাথরের এ গুহার মধ্যে থেকে বেরিয়ে আছে।

অনেক গুলো পাথর দেখা যাচ্ছে। একটা ভদ্র-ও লোকের জুতো কালো জুতো দেখা যাচ্ছে।

সাইকেল দাঁড়িয়েছে দেখা যাচ্ছে অল্প কিছু জল পড়ে আছে দেখা যাচ্ছে।